ছবিটিতে আমি দেখতে পাই যে এটি একটি পুকুরের মতন এবং পুকুরের পাশ দিয়ে এ-এ পাশ দিয়ে অনেক গাছপালা এবং দূরে অনেক বাড়িও দেখা যায়।

অনেকগুলো চোঙ এবং সামনে একটি লাইট রাখা এবং এখানে দুটি বক্স এবং এটিকে এ গাড়ি করে রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে ।

সে একটি ঘরের মধ্যে আছে এবং দরজা দিয়ে লাইট দেখা যায় এবং ওপরে অনেক লাইট এবং তিনজন ধরে একসঙ্গে গল্প করছেন।